কি বলছেন? চিন্তা কেন করছেন? কলকাতা থেকে বৃষ্টি পাঠাচ্ছি। হম কলকাতা থেকে ট্রেনে বৃষ্টি পাঠাচ্ছি। আরে কলকাতায় আসুন ভাঁড়।

তা ফাটিয়ে weather ছিল সন্ধ্যে বেলার টাইম ছিল ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছিল। একদম হালকা হালকা শীত লাগছিল সাইকেল দিয়ে টিম টিম করে পৌঁছেছি। তারপর দেখেছি একদম গরম গরম চা করছে বলেছি দাদাভাই একটা চা দিন। ফট কর চা গ্লাসে একদম গরম জল দিয়ে, যেহেতু ঠান্ডা weather ছিল কাঁচের গ্লাসটা গরম জল দিয়ে ধুয়ে, আমাকে ফট করে চা একদম গরম করে লাল করে আমাকে দিয়েছে। আর তারপরে বাইরে থেকে আসছিলাম। একটু শীত শীত লাগছিল আর যে চা চা টা মুখে দিয়েছি উম ঠান্ডা কালে গরমের মজা দিয়ে দিয়েছে একদম একদম নীচে থেকে উপর অবধি একদম নড়িয়ে দিয়েছে।

খুব ভালো feel, খুব ভালো feel তাই জন্য ভাবলুম একটু কথা বলে নিই, আপনার থেকে কি কি রকম weather আছে মুম্বাইতে। তাই জন্য তো বলছি বৃষ্টিটা পাঠিয়ে দিচ্ছি, ভালো করে বর্ষা ও করালো এখানে,

সব ভালো হবে দাদাভাই এত শীতল করাব আপনিই শীতল হয়ে যাবেন। হম কলকাতায় তো আছি। উম এত ভালো weather কলকাতায় আছে। কলকাতায় থাকব না তো দেশে থাকব ঠান্ডা কালে। হ্যাঁ, গো actually ব্যাপার টা কি আছে বলুন তো গ্রামে এত ঠান্ডা লোক এমনিই শরীর খারাপ হয়ে যাচ্ছে। তাই জন্য বাবাকে বললুম বাবা চল কলকাতায় থাকবে দু তিন দিন, দু তিন মাস উনি বলছেন থাকবেন না। বলছেন কি? এখানে কে দেখবে তাই জন্য শরীর টা খারাপ হয়ে গেছে কি বলব ঠান্ডা আছে ওখানে।

কলকাতায় ঠান্ডায় নুতুন পড়েছে আপনাকে এক্ষুনি বললাম শীত শীত লাগছিল। ঠান্ডা ঠান্ডা, হাওয়া চলছিল। চায়ের জোশ কি উম আর কি লাগবে। আর আড্ডা কি উম চা খাই বেড়িয়ে যাই এবার আড্ডা আড্ডা দিই না। তোমরা থাকলে তো আড্ডা দিতাম আর এই weather এ আড্ডা আহ কিন্তু এই যে আছে এই কিছু মাস এরকম হবে, তারপরে যে গরম পরবে ভ্যাপসা গরম। বলুনত কি রকম হবে ওটা? মার্চ মাস থেকে যে ভ্যাপসা গরম পরবে আপনি জানেন তো কলকাতার weather এর গরম কি রকম হয় হম একদম ফাটিয়ে দেয় যেরকম গরম হয়। তাহলে হ্যাঁ একদম সকাল বেলা থেকে ওটা চালু হয় রাত্রি বেলা দশটা সাড়ে দশটা এগারোটা অবধি গরম থাকে। t-shirt গুলো ভিজে যায়।

উপরে চান আমরা দুবার করি, ভিতরে চান চার বার করি। এরকম weather থাকে।

একদম যা তা অবস্থা হয়ে যায় হম একদম যা তা অবস্থা, কি করব বলুন তো? কিছু করার নেই, কিছু বলার নেই। হম কিছু করারও নেই কিছু বলার নেই। এই রকমই চলছে। এইটা, উম এটা এটা হয় কেন কি আমাদের বেঙ্গলের খাল তো কাছা কাছি আছে। ভালো করে শুনবে এবার কি হয়, হম কি আমরা তো আছি মানে equator এর কাছা কাছি, আর এইবার যদি সূর্য টা গরম কালে মাথার উপরে থাকে থালে তো তাপ টা বেশি হবে। তারপরে, কলকাতা আছে সমুদ্রের কাছে তারপরে অন্য কথাটা কি আছে আমাদের কলকাতা থেকে গঙ্গা নদী পাশ হচ্ছে তাই জন্য এত গরম পড়ছে, ভ্যাপসা গরম থেকে ওমোস্তা আমাদের একদম বারো বাজিয়ে দিচ্ছে যেহেতু বাঙালির ধারী কাছা কাছি এবার ঠান্ডা হচ্ছে না, রাত্রীবেলা যে জমি ঠান্ডা হওয়ার ছিল, এটা সমুদ্রের জন্য ঠান্ডা হচ্ছে না কেন কি সমুদ্র দিনের বেলা গরম হয়ে যাচ্ছে এবার রাত্রি বেলাও ওই গরমটাই continue চলছে। আর যদি দিল্লি তে কি আছে দিল্লিতে আছে কি, গরম হয়ে যাচ্ছে কিন্তু ঠান্ডা হয়েও যাচ্ছে এখানে এটা চাপ নেই কি সমুদ্র আছে হবে এখানে কি আছে পুড়িয়ে দেয়। এখানে কি করে না boil করে দেয়। উষ্ণে লাল করে দেবে। চোখার মতো ভর্তার মতো আলুর ভর্তা যেরকম হয়, উষ্ণে লাল করে দেয় ঐরকম উষ্ণে লাল করে দেবে এবার তাই জন্য আমাদের অবস্থা টা তো খুব খারাপ হয়ে যায়, লোকদের শরীর, তা খুব খারাপ ও ভাপ ভাপ পরে যায়। মুম্বাই তে তো তাই আছে, একদম গরম একদম টকাটক গরম থাকে। বাজে গরম। হম সেই কিন্তু এই আছে যে কলকাতায় তো তাড়া তাড়ি অন্ধকার হয়ে যায়। সাড়ে ছ টার জায়গায় মুম্বাইতে সাতটা সাড়ে সাতটা আটটা অবধি অন্ধকার হয়। হম তবে মুম্বাইতে কি রকম ব্যাপার আছে,

হম হম আচ্ছা। তাহলে একটা কাজ করো না, folding এর একটা খাট নিয়ে যাও। beach এ থাক গে ঘুমিয়ে,

এটা কি public property কি privet property যে লোক ঘুমাবে, থালে পুলিশ কেন ধরবে যদি আমি খাট নিয়ে যাই ওখানে? উম

কিন্তু দিনের বেলা একটু গরম থাকে, আমি রাতের বেলায় যদি ঠান্ডা তে হয়ে যায় ঘুমাতে যাই ভালো করে থালে বন্ধ কেন করবে।

আরে আমি তো আপনাকে বলছি, ভালো কথাটা এ কেন করবে এটা? আরে, এরকম দাদা বলো না দাদা আপনার আমি অনেক respect করি।

সবাই আপনাকে করবে যেহেতু আপনার যখন এখানে অনেক গরম হবে, থালে আমরা তো পালিয়ে এখানে আসব। কলকাতায় আহ মুম্বাইতে আসব, আর যখন ওখানে

আমি সব বুঝছি দাদাভাই, সব বুঝছি। কিন্তু আমাদের কাছে কি কোন option আছে কি option আছে বলুনত? আসতে আসতে করব।

তো হবে না এত গরম কালে হবে, তাহলে কি হবে।

হম হম উম হম হম একদম করছেন না কিন্তু কি করা যায় বলুন তো?

বলো তো এরকম এইরকম weather হয়ে যাচ্ছে না দাদা ভাই। কি

ভালো weather weather টা খুব ভালো। হ্যাঁ দামোদরের weather টা খুব ভালো আছে।

আমার হল মুজাফ্ফরপুর আছে মতিহারি না মুসাফফুঁর পুরে খুব ভালো হ্যাঁ কিন্তু ঠান্ডা টা বীভৎস পড়ে এখানে, এত ঠান্ডা পরবে দু ডিগ্রি তিন ডিগ্রি অবধি চলে যায়, কিছু দেখা যায় না ভোর বেলা যদি এরকম ঠান্ডা পরে দাদা যান, তাহলে কিছু ঠান্ডাই পড়েনা।

ঠিক আছে দাদা, ঠিক আছে। গুড নাইট দাদা কি খবর কেমন আছো? কি চলছে আজকাল? এইতো ভালো আছি। তুমি কেমন আছো বলো? তোমার তো দেখাই নেই পাত্তাই নেই। আচ্ছা। আচ্ছা কী movie হম হম হম কি action hero হ্যাঁ আমিও তো দেখলাম হম হম তোমার কেমন লেগেছে? সেটা তো এখনেও তাই হয়। ও আমি সেদিন টাকা দিয়ে কেটেছি, তোমার কেমন লাগলো movie টা?

আর আমার, আমার মনে, ঐ মানে,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

মনে হচ্ছিল ওর fan তো last য় fan টা ওই মানে গোঙার তুমিটা দেখালো ওটাকে আর ভাঙলো না মানে ওটা actually এ রকমই হয় originally ওদের গোঙার তুমিটা ওরকমই হয়. তো last এ মেরে দিল ওটা ঠিক আছে ওটা, পুরো গল্পটা বলল ওরকম ভাবে বললো সাজিয়ে মাজিয়ে last নাকি ও patriot ও mission এ গিয়েছিল ওগুলো বাড়াবাড়ি দেখিয়েছে। জানিনা এরকম কি হয় আদৌ জানিনা। হ্যাঁ, আর হ্যাঁ আর একটা জিনিস খুব fake লেগেছে, অত দামি গাড়ি ঠিক আছে প্রথম কথা যত ও বড়ো celebrity হলেও ওর কাছে সেই সময় গাড়িটা বিশাল দামি। ওর প্রথম গাড়ি নতুন গাড়ি আর নতুন গাড়ির যত্ন মানে একটা বড় celebrity হোক প্রথম এক প্রথম এক সপ্তাহ at least নতুন গাড়ির মর্ম যত বড়োই celebrity হোক খুব ভালো হয়।

আছে একটা কাজ আমার তো ইচ্ছে নেই তারপরে তোমার under আবার দুটো লোক toto আনতে হবে মানে at least তো sensible হ্যাঁ এমনি কাজে বেশি কিছু দেখতে হবে কাজ নয় না না কাজে এই করতে হবে যে daily দশ minute দশটা add দেখতে হবে সেটাইতো sensible তো, দশ minute কি এক মিনিটের add থাকে ওইটা দেখতে হবে দশটা সেটাই বলছি ঐরকম অত বড়টা ফেলে চলে গেল আর ওটা যাওয়ার পর মনে পড়ছে না ওটা যে ফেলে চলে গেছে মনেও নেই, at least মাঝ রাস্তায় গিয়ে মনে পড়ে ও তারপরে গিয়ে দেখলো তার পরে মনে পড়ে দশ minute চলল হয়ে গেল তার পরে শেষ, কিন্তু আমি comfortable নয় এসব জিনিস হম ওটা হয় হরিয়ানার দিকে মাঝেমধ্যে হয় ওখানে ওরকম লোকেরাই হয় পুলিশের থেকে ছিনিয়ে নিয়ে চলে যায়, হ্যাঁ ওখানে MLA দেখলেন ফরচুনা গাড়ি দেখাচ্ছে হ্যাঁ ওখানে মন্ত্রী মানে এটা ওদের পয়েন্ট লোকে ওখানে ফরচুনা কেনে এইজন্য যাতে police দূর থেকে দেখতে না পারে না ওখানে nor বড়লোক মানুষ রা political যদি বড়লোক হয় কারণ জানে পুলিশ দূর থেকে দেখলে দেখবে না ফরচুনা থাকা মানে হয়তো ওখানে কোন মন্ত্রী রয়েছে, তো এটাই হচ্ছে ব্যাপার, হ্যা ওখানে মন্ত্রীদের এরকমই পাওয়ার ও কাউকে মানে না কোন ফাইন্যানসিয়াল সেক্টর বা ব্যাংকিং এ কোথাও পাই কিন্তু ব্যাংকিং ওইটাই হচ্ছে তোমারে ওই কি বলে,

হ্যাঁ ওই যে ওটা দেখালে ভয় দেখাল একটা চোখ দেখানো বড় বড় চোখ করল ভিজা দিয়ে দিল ওকে এখানে বাইরে বেরোলে মেরে দেবে ওকে এখানে বাইরে বেরোলে মেরে দেবে,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 তারপরে ওটাতে যে client এর কাছে আসতে যেতে হবে আসা যাওয়া করা bus এ যাও taxi তে যাও bike এ যাও যাই হোক এটা আমাদের নিজেদের ব্যাপার, ওতো নিজের বাড়ি দেখলো ওখানে welcome home বললো না ওখানে, ওরকম করে সারাদিন যদি আমরা বের হই তাহলে তো তিনশো চারশো টাকা এমনই খরচা হয়ে যাবে। সব client কে হ্যাঁ তখন তো আর ওতো

এই নানা সবাই তো online এই policy tolicy হ্যাঁ হ্যাঁ, আমার এটাও একটু odd লাগছে যে ঐ job টা কি করে হবে? হ্যাঁ হ্যাঁ,

হম হ্যাঁ, হম আর ওটা তো বাড়াবাড়ি দেখিয়েছে, মানে দাউদ level এরই তো দাউদের নাম নেয়নি খালি দাউদ level এরই দেখিয়েছে, হম ওখানে গিয়ে party র ভিতরে গিয়ে গুলি করে অতগুলো security guard কে মেরে বেরিয়ে এলো ওটা extremely বাড়াবাড়ি হম অতক্ষণ কোথাই বলবে না আগেই গুলি করে মেরে দেবে। কিন্তু সাঁতার কাটার জন্য তো জলে তো নামতেই হবে না আর বলো, পাড়ে বসে তো আর সাঁতার হবে না, হ্যাঁ। আমার দেখার ইচ্ছে আছে avatar বেরোচ্ছে ষোলো তারিখ এ avatar টা way of water ওটা বেরোচ্ছে, ওটা দেখার ইচ্ছে আছে।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

তো ঐ যে loan নিয়েছিলে ঐটা কত নিয়েছিলে আর কোথা থেকে নিয়েছিলে? হ্যাঁ তখন তো জানিনা তুমি আসছো নাহলে তোমার সাথে কেটে নিতাম। আহ হম তুমি যদি যাও তাহলে আমি বলতে পারি infinity mall এ যদি সামনের দিকে পাই তোমার ticket তাহলে কেটে নিতে পারি ওরকম দামই পড়বে, যাবে তুমি? তো অনেক interest লেগেছে তাই তো? হম জানিও তাহলে, যদি আগে জানতাম, আমি কেটে রেখেছি কারণ কি আমি একটু trending topic এর ওপর একটু movie review করি, আমার ভালোলাগে। নিজের জন্যই করি, যেমন কদিন আগে wakanda forever বেরোল হ্যাঁ ওটারও আমি movie review করলাম।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 ঐ ভাবছি যদি চাকরি না পাওয়া যায় তাহলে কি করতে হবে ভেড়িয়া খুব ভালো খুব ভালো entertaining full হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে, ভেড়িয়া দারুন movie দারুন movie ভেড়িয়া হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গিয়েছিলো। খুব ভালো movie, আচ্ছা ঐ যে job consultant গুলো থাকে না ঐ গুলো, আমার মানে আমার trailer ফেলার দেখে যায়নি আমি এমনই গেছি ভেড়িয়া দেখতে,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 স্ত্রী স্ত্রী যেরকম এটা actually bhoot universe স্ত্রী স্ত্রী এটা হচ্ছে একটা bhoot universe হল তো, ঐ দিকে আমার স্ত্রী, রুহী, ভেড়িয়া। এগুলো সব একইসাথে, মানে এগুলো আঞ্চলিক ভূতগুলোকে একসাথে সব জড়ো করছে, যত সব আঞ্চলিক ভূতের কাহিনী আছে সেগুলোর ওপড়েই story যা বাবা! ধরো যদি দশটা interview তে পাঠায় তাহলে দশ হাজার টাকা নেবে তাই তো? সেটাই বলতে চাইছে? হম নাম টা ভুলে গেলাম, ঐ স্ত্রী এরই director স্ত্রী, রুহী তারই director হ্যাঁ। আরে এখানে একটা ব্যপার আছে স্ত্রী তে যে জানা হয়েছিলো যে character টা অভিষেক ব্যানার্জী যে character টা করেছে হ্যাঁ জানা অভিষেক ব্যানার্জী যে character টা ওর নাম জানা। তা ভেড়িয়া তে দেখাচ্ছে ওর নাম জেনি, হ্যাঁ জেনি টা হচ্ছে short নাম। জানা দেবান নাকি একটা নাম হ্যাঁ স্ত্রী তে যে ছিল ঐ এখানে আছে। হম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 ভালো বরুণ ধাবান এখানে ভালো acting করেছে, খেটেছে ছেলেটা, ও খেটেছে এখানে acting টা দারুন করেছে। আরে ওর মধ্যে talent আছে ওকে না সেরকম director পায়না, দেখ তুমি বাদলাপুর দেখোনি বলো? বাদলাপুর কেমন করেছে? হম বাদলাপুর কিন্তু ভালো করেছে ও acting টা দেখবে, বাদলাপুর দেখবে বাদলাপুরে দারুন acting করেছে ও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 প্রথম মাসে যদি salary নেয় তাহলে এদেরও দিচ্ছি, তাহলে তো অনেক হ্যাঁ এদেরই income আমদের তো শুধু, তাহলে ভাব ওতো ভালো movie টা চললো না।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

হ্যাঁ ভেড়িয়া successful হয়েছে। আইসন খুরানা action hero টা আমি জানিনা review খুব একটা দেখছিও না, এখানে একটা item dance আছে কি যেন মালাইকা অরোরার, ওকে খুব hot লাগছে।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 আমাদের এখানে পাড়াতে ওরা খুব teacher হ্যাঁ সেটাইতো যদি তুমি চাও কোন class অব্দি বাচ্চাদের পড়াতে পারবে? হ্যাঁ ভেবে দেখো হ্যাঁ তারপরে ভেবে দেখো তারপরে আমায় জানিও।

আমি তো পড়িয়েছি তারপরে তো ultimately তো তুমি বাচ্ছাকে guide করতে পারবে কিন্তু মুখস্ততো বাচ্ছাকেই করতে হবে। তাহলে আবতার টা আমার দেখতে যাওয়ার খুব ইচ্ছা, ওটা দেখি কেমন হয়! অনেক movie release হচ্ছে, দুহাজার তেইশে তো ভর্তি ভর্তি movie পাঠান, সালমান খানের tiger three প্রচুর movie আসছে প্রচুর, তারপর কতগুলো movie যাইহোক ভেবে দেখ, মারভেল সিনেমাটিক ইউনিভার্স তুমি দেখো মারভেল সিনেমাটিক ইউনিভার্স মারভেল সিনেমাটিক ইউনিভার্স তো আমার আর আমার গার্লফ্রেন্ড এর favourite যখনই কোনো movie হয় আমরা first day first show যাবোই যাবো। হ্যাঁ একসাথেই যাই আমরা, আ, হ্যাঁ সেটা তো এসব coaching class গুলোর কথা next তো এই একটা wakanda forever গেলো এরপর মারভেল সিনেমাটিক ইউনিভার্স এর next movie আসছে তোমার, ও তারপরে কদিন আগে একটা হটস্টার এ তোমার ডিজনি প্লাস হটস্টার এ তোমার ওটা আছে না তোমার ডিজনি প্লাসডিজনি প্লাস যে ডিজনি প্লাস এ মারভেল সিনেমাটিক এ সব web series cinema গুলো আছে ওখানে একটা movie release হয়েছে, কিছু জানলে আমি জানাছি, okay okay okay okay.

খুবইত মজা করছ ঠান্ডা তাই বেঁচে গেছে হম

জানেন তো? এত খারাপ অবস্থা এত খারাপ weather কি বলব বলুন তো?

একদম থাকা যাচ্ছে না। একদম এত গরম পরছে থাকাই যাচ্ছে না ।

আরে আর আজকে আমি দেখ ছিলাম যে রাজস্থানে বৃষ্টি হচ্ছে। জানেন গো? এ রকম হলে~ রাজস্থানে যেখানে বৃষ্টি হতো না ঐখানে

আরে আপনারে কি বলব দাদা শুনে হাসবেন আপনি, বৃষ্টি কালে এরকম হচ্ছিল আর্ধেক কিলোমিটার বৃষ্টি হচ্ছে আর্ধেক কিলোমিটার বৃষ্টি হচ্ছে না। এবার কি হয়েছে জানেন?

ছাতা মাতা সব নিয়া বেরিয়েছি কিন্তু এরকম এসছে কি ছাতাও থামাতে পারেনি, অর্ধেক কাপড় শুকনো আছে অর্ধেক কাপড় ভিজে। আর যেই আমি দশ মিনিট পরে অফিস পৌছাচ্ছি boss জিজ্ঞেস করছে কোথায় ছিলে তুমি? পাঁচ মিনিট late এ এসছো? আমি বলছি boss আমার অবস্থা দেখছেন কি হয়েছে পুরো বৃষ্টিতে ভিজে গেছি। বলে, বৃষ্টি কোথায় বৃষ্টি? বাইরে দেখো দেখো শুঁকনো রাস্তা, এবার কি করে boss কে বোঝাব, এখানে বৃষ্টি হচ্ছিল আর আমি ভিজে যেরকম সেরকম এসছি আর boss বলছে বৃষ্টিই হয়নি। লোকজন অবাক হয়ে গেছে। আমারও সঙ্গে হয়েছে । আমার মিসেস বলছে এখানে বৃষ্টি হচ্ছে। আমি বলি কোথায় বৃষ্টি? আমি এখানেই আছি। ঐটাই বেপার ঐটাই হচ্ছে এবার কি হচ্ছে অনেক জন অনেক বার তো আমাকে video call দেখাতে হচ্ছে, আরে আমার wife আমাকে জিজ্ঞেস করছে কোথায় আছ? এখনো বাড়ি আসনি? কোথায় আছ কোথায় আছ? party করছ নাকি মাল খাচ্ছ যে late করে আসছ আমাকে video দেখাতে হচ্ছে দেখ এখানে বৃষ্টি হচ্ছে ও বিশ্বাসই করছেনা না বৃষ্টি হচ্ছেনা আমি বাড়ীতে আছি বাইরে বেরুচ্ছি কোথায় বৃষ্টি কোন বাদল বাদল কিছু নেই এখানে বৃষ্টি হচ্ছে। তার পরে আমাকে video call এ দেখাতে হচ্ছে ঐটা করতে গিয়া আমার মোবাইল দুই তিন বার খারাপ হয়ে গেছে ভিজে ভিজে